হ্যা তাঁরা নানা রঙের কাটিং এর চুল কাটে।

অনেক আ মানুষ আ ওখানে আ মন্দির প্রাঙ্গনে সব বসে রয়েছে তাঁরা --

একটা স্কুল মাঠের সামনে বড় দেখে একটা মাঠ রয়েছে ।

আ মন্ত্র রাজস্ব বিভাগ। আয়কর কার্য্যালয়। অ তার সামনে দিয়ে ঢুকে ভিতরে রাস্তা দিয়ে --

এ ছোটো ছোটো ঝাউ গাছ রয়েছে পার্ক টির মধ্যে বড়ও ঝাউ গাছ রয়েছে।

এটি একটি কলেজ ।

আর কলেজ টি বেশ বড়োসড়ো।

এই মাছটির নাম মনে হয় শার্ক ।

মাছটি বেশ বড়োসড়ো। আ ও এ একটি মানুষ ক্যামেরা করছে।

তাছাড়া বিল্ডিং টির উম ওয়াল এর রং হচ্ছে --

রাস্তা দিয়ে টোটো গাড়ি চলে যাচ্ছে রাস্তার মানুষ যাতায়াত করছে।